এবং তারা ধ্যানে মগ্ন আসেন হাঁটুর ওপর দু হাত রেখে।

সেখানে কোঠার মধ্যে একটি ফোনপে স্ক্যানার রাখা আছে।

ঘরের গম্বুজগুলা দেখতে অনেক সুন্দর লাগছে।

এব পিছনের ওয়ালে কিছু লকেট রাখা আসে।

এবং খুবই সুন্দর একটি কাপড়ের দোকান এটি দেখে খুব সুন্দর লাগছে।

এখানে দেখতে পাচ্ছি কিছু লোক দাঁড়িয়ে আছেন।

এখানে দেখতে পাচ্ছি অনেক লুক এবং গঙ্গার মইদ্যে বক্তি করতেসেন।

এখানে দেখতে পাচ্ছি কয়েকটি ডিম রাখা আছে নিচ--

এখানে কিসু জিমে র জিম করার সমান সামান রাখা আসে খুবই সুন্দর সেই গরটি ।

এখানে দেখতে পাচ্ছি একটি গেট সাজানো আছে।

এবং এখানে লেখা আসে দেখতে পাচ্ছি সিরিন ফ্যাশন ।

এহানে একটি গর দেখতে পাচ্ছি গরে অনেকগুলি জানেলা দেখতে পাচ্ছি।

একটি সাত্র হাউফ জ্যাক লাগিয়ে আসছে ঠান্ডা কাপড় নিয়ে।

দুজন লোক দাঁড়িয়ে আছেন একটি পোস্টারে হাত দিয়ে।

এখানে দেখতে পাচ্চি একটি দুকান এবং বিল্ডিংগের চারিদিকে টুনি সেট লাগিয়ে রাখা হয়েসে।

এবং অনেকগুলি যন্ত্র সেখানে রাখা আসে।

এবং কয়েকটি ছুটো সমস্যা এখানে দেখতে পাচ্ছি।

এবং একটি অটো দেখতে পাসছি খুবই সুন্দর একটি অটো এটাতে লেখা আসে এ_পি_ই ।

অটোর উপরে একটি বস্তা পাতা আসে।